সাইনবোর্ডটিতে পেসিফিক হেল্থ কেয়ার লেখা আসে।

রেস্টুরেন্টটিতে একটি ওয়াল পেন লাগানো আসে।

বোর্ড টিতে গাঙ্গ উম পার প্রাথমিক বিদ্যালয় লেখা আছে।

এখানে কতকগুলি টেবিল দেখা যাচ্ছে।

ফিল্টের ভিতরে একজন লোক দাঁড়িয়ে আসেন।

দোকানটিতে অনেকগুলো সেলফ লাগানো আসে।

ডেক্সটির সামনে একজন নান দাঁড়িয়ে আসেন।

গরটির দরজায় একটি পর্দার কাপড় লাগানো আসে।

এখানে একটি ওয়ার্কশপ দেখা যাচ্ছে।

এখানে একটি লোহার ড্রাম দেখিতে পাইতেসি।

মূর্তির সামোনে দুইজন পুরোহিত দাঁড়িয়ে আসেন।

এখানে লম্বা একটি বারান্দা দেখিতে পাইতেসি।

শেল্ফের উপরে অনেকগুলি ঔষধপত্র দেখা যাচ্ছে।

সাইন বোর্ডটিতে হেলথ প্লাস লেখা আসে।

দোকানটির ভিতরে একটি পোস্টার লাগানো আছে।